বড়ো একটি বোর্ড লাগানো আছে বোর্ডটির কানাড়া ব্যাঙ্ক । এটি একটা কানাড়া ব্যাঙ্ক |

এখানে তিনজন লোক কিছু কেনাকাটা করছে এবং সাইডে দেখতে পাওয়া যাচ্ছে এটি --

এখানেই ওপর দিয়ে একজন --

এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে রাস্তা রাস্তার সাইড দিয়েও দাঁড়ানো যায় তার পাশে তিন চারজন দাঁড়িয়ে রয়েছে।

ভর্তি রয়েছে এবং এখানেই --

এখানে দেখতে পাওয়া যাছে ব্যাঙ্ক অফ --

এখানে দুজন লোক বসে রয়েছে ছোট্ট ছেলে প্যামপার্স প্যান্ট --

নারিয়েল তেল শ্যাম্পু সাবান --

এখানে পূজা করছে এপ এখানে এটি হচ্ছে ছট পুজোছট মহোৎসব